উপরে দোকানের উপরে লেখা রয়েসে টি এবং টয়লেট -ও দ্যা উম লেখা রয়েসে।

এখানে একটি গর দেখা যাচ্ছে এবং এই গরটা হলো ডাক্তারের চেম্বার এবং একটি বেড দেখা যাচ্ছে।

কয়েকটা সেয়ার রাখা আসে দেখা যাচ্ছে।

কার্টুন দেখা যাচ্ছে কয়েকটি তালা দেখা যাচ্ছে।

একানে একটি জায়গা দেখা যাচ্চে এবং এই জায়গার মইদ্যে দুটি গাসের সামনে একটি সেলে --

ভিত ভিতরে অনেকজন মানুষ দেখা যাচ্ছে এবং দুটি ফ্যান দেখা যাচ্চে।

বাঁশ দেখা যাচ্ছে এবং অনেকজন লোক দাঁড়িয়ে আসে দেখা যাচ্ছে।

এই জিমে জিম সেন্টারের বিতরে অনেকজন লোক জিম করচে দেখা যাচ্চে।

একটি সোফা দেখা যাচ্ছে এবং অনেকজন কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।